আগেই আমরা ভাববো দীঘা, পুরী, দার্জিলিং। এই তিনটের মধ্যে আমরা সেটাতেই সীমাবদ্ধ নই, আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি। যেখানে আহ ভাবলেই বেশ ভালো লাগে যে আমরা উম আহ মেঘালয় গেছি। আহ শিলং- যেখানে মৌসিনরাম চেরাপুঞ্জি দেখতে ভীষণ~

ভালো আছি, তুই কেমন আছিস? বাড়ির সবাই কেমন আছে? আমিও ভালোই আছি, বাড়ির সবাই ও ভালো আছে তুই আরও কোথায় গিয়েছিলি, পুরী তে? হ্যা, পুরী তে গেছিলাম ওহ, ঠিক আছে

আমিও গেছিলাম পুরীতে. পূজোর ঐযে জগন্নাথ পুজো হয়না, তখন দেখার জন্য তখন গেছিলাম, তাই গেছিলাম বন্ধুদের সাথে. তুই কাদের সাথে গেছিলি? পুরী তো আহ একটি তীর্থ স্থান এর এখানের পর্যটন কেন্দ্র হম ওখানে সবচেয়ে বড় জগন্নাথ মন্দির আছে না, পূজো হয় অনেক বড় রথ আছে

বঙ্গপোসাগরের তীরে অবস্থিত হ্যাঁ হ্যাঁ জানা আছে হম এখানে তো তোর জগন্নাথ মন্দিরের জন্যই এটি বিখ্যাত হম এত বড় মন্দির এজন্যই তো পুরীতে তীর্থস্থান ওখানে অনেক পর্যটক এবং অনেক বিদেশে সুনাম রয়েছে অনেক, বিদেশের থেকে ও লোক রা আসে পর্যটকরা অনেকে এই তীর্থস্থানে থেকে যায় অনেকে, ঠাকুরের সেবায় নিযুক্ত হয়. এখানে ভ্রমনে এসে

হম আমরাও গিয়েছিলাম, পূজোর দিনেও গিয়েছিলাম, সেখানে অনেক ভীড়, প্রচুর লাখ লাখ মানুষ রয়েছে এবং অনেকে ধাক্কা ধাক্কি চাপা ডাবায় অনেকে পড়ে যাচ্ছে দেখলাম সবার মত আমিও খুব বেড়াতে ভালোবাসি এইতো, পুরীর জগন্নাথ দেবের মন্দির, আহ উম সমুদ্র দেখার আমার ও খুব ইচ্ছা ছিলো তাই পুরীতে চলে গিয়েছিলাম ঘুরতে

হম আমার তো পরীক্ষা শেষে আমার মা, বাবা, দিদি সবাই মিলে পুরীতে ঘুরতে গিয়েছিলাম হম ভালোই কেমন লাগলো জায়গাটা? খুবই সুন্দর বাড়ি থেকে বাসে করে প্রথমে হাওড়া স্টেশনে গিয়েছিলাম রাত্রি

হম আমরাও খুব মজা করেছি তোরা কিভাবে গিয়েছিস? আমরা ওই বা ~ বাসে গিয়েছি তারপরে হম পরে ট্রেনে আহ সারারাত ট্রেনে কাটিয়ে তিনটের সময় পুরী স্টেশনে পৌছালাম

হ্যা, আমাদের ও তো সারারাত কাটিয়ে এক স্টেশনের সামনে আসলাম, এত সুন্দর ঝকঝকে স্টেশন দেখলাম সেখান থেকে আমরা একটা অটো নিয়ে Hotel এ পৌঁছালাম

আহ খুবই সুন্দর hotel ছিলো হম সেখানের কর্মচারীদের ব্যবহার খুবই ভালো ছিলো হ্যাঁ আমা আমাদের Hotel টাতে অনেক ছোট ছোট ঘর ছিলো হম আমাদের ও মোটামুটি ঠিকঠাকই ছিলো খারাপ না. আমরা তো এক ঘরে দুই তিনজন করে শুয়েছিলাম আমরা দোতলার Hotel এ ছিলাম আমরা তিনতলায় ছিলাম

ওহ, হ্যা, সেখানকার আবহাওয়া পরিবেশটা ও মোটামুটি ভালোই আছে, আমি গিয়েছি তো, আমি লক্ষ্য করেছি ওটা, অনুভব করেছি হম পুরীর সমুদ্রের ঢেউ অনেক বড়, আমি আজও ভুলতে পারিনি, এত সুন্দর ঢেউ হম আমিও দেখেছি খুবই সুন্দর, জায়গাটা ও ভালো খুব নাম রয়েছে জায়গাটার, ওখানকার ঠাকুরের এবং ঠাকুরের মন্দিরের হ্যা, ওখানে ওখানে ছিলাম আমরা আমরা মন্দিরে ঘুরে

হ্যা, আমরা ও দিয়েছিলাম. আমরা মূলত ঐ পূজোর জন্য গিয়েছিলাম, বললাম না আমার বন্ধুর মানত ছিলো তাই দিতে গেছিলো, আমরাও সাথে মন্দিরে গেছিলাম পূজো দিয়েছি তারপর আমরা ও চারিদিক টা ঘুরলাম, ঘুরে দেখলাম আশপাশ এ টা পাশে Park ও ছিলো গেলাম, গিয়ে বসলাম, দেখলাম ঘুরলাম ভোরের আলোয় আহ সূর্যটা, সমুদ্রটা দেখতে দেখে মনটা একদম আনন্দে ভরে গেছিলো, মানে বেড়িয়ে পড়লাম Hotel থেকে সূর্যদয় দেখতে অদ্ভত এক দৃশ্য দেখলাম জানিস্, মনে হলো সূর্য সমুদ্রের জল থেকে উঠছে আমার সামনে পেছনের দুদিকেই জলে অন্য রকম রং লাগছিলো, খুব সুন্দর দেখতে লাগছিলো, একটা আলাদাই অনুভুতি মনে হচ্ছিলো হম আমরা ও বেরিয়েছিলাম সে সময়. চায়ের দোকানে বসে বন্ধুরা চা খেতে খেতে উম গল্প করতেছিল আর দেখছিলাম আমরা সবাই গিয়েছিলাম অনেক বন্ধুরা চা খেতে খেতে হচ্ছে সবাই গল্প করতেছিল এবং হঠাত চোখে এই দৃশ্য ভেসে এলো সবাই দেখে চায়ের দোকানে বসে আলোচনা করলাম আমরা বন্ধুরা, প্রথমবার গিয়েছিলাম তো, তাই আরকি না, এরপর আবার Hotel এ চলে আসলাম.

হুম, তারপর hotel এ কিছু খাবার খেয়ে, ঠিক নটার সময় সমুদ্রের ধারে পৌছালাম এক অদ্ভত দৃশ্য চারিদিকে শুধু জল আর জল, জল আর জল হম সত্যি একটা আনন্দ, খুব বেশি এখানে পর্যটক ও ছিলো না, লোকজন ও ছিলো না তেমন একটা ভীড় ভাট্টা ও ছিলো না তাই সেখানকার অনুভূতিটা আরও ভালো ভাবে নেওয়া গেলো

স্থানীয় জিনিস পত্রের দোকান ও রয়েছে অনেক আশে পাশে, সেখানের তীর্থ স্থানের অনেক বই টই উম আরও নানান জিনিসপত্র এবং ঠাকুরের উম তে এবং অনেক মালা টালার জিনিস পত্র এবং অনেক সাধুরাও রয়েছে সেখানে হম আমারো খুবই ভালো লেগেছে জায়গাটা. আবারো যাওয়ার ইচ্ছা রয়েছে দেখি কি হয়. আমরা যখন গিয়েছিলাম না তখন অনেক ভীড় ছিলো অনেক ভীড়, অনেক লোকজন গিয়েছিলো তখন হম আমরাও মোটামুটি আমরা বললাম না পূজো দেওয়ার জন্য গেছিলাম পূজোর সময়, তখন মোটামোটি ভালোই ছিলো তখনকার সেইসময় সবাই তীর্থার্থিরা অনেক রাস্তায় ছিলো না, তখন অত ভীড় হয় নাই তাও মোটামুটি ভালোই ভীড় ছিলো এবং সে সময় আশেপাশের পরিবেশ ও বেশ ভালোই ছিলো সেখানকার হুম, কেউ কেউ কখনো কখনো সমুদ্রে স্নান করছে, জলের উপরে Boat steamer এগুলো দেখাই যাচ্ছিলো. আমরা তো boat Steamer এও উঠেছিলাম সবাই উঠেছিল হ্যাঁ আমরা ও উঠেছিলাম পরের দিন খুব মজা হয়েছে হম আমরাও খুব মজা করেছি ওখানে গিয়ে

স্নান করিয়ে দিতে লাগলো. আমরা খুবই আনন্দে হৈ হুল্লোড় করতে করতে স্নান করলাম আমরা ও স্নান করতে নেমেছিলাম সমুদ্রের স্রোত আমাদের সময় ও ভালোই ছিলো এবং আমাদের ও পায়ের কাছে আছড়ে এসে পড়তেছিলো আমরা ও খুব ভিজলাম সবাই বন্ধুরা মিলে যেহেতু সব বন্ধুরা প্রথমবার একসাথে মিলে এরকম বাইরে গিয়েছি তাই আরকি হম আমরা ও খুব মজা করেছি হম সেতো শোনাই যাচ্ছে তোর কথার মধ্য দিয়ে.

আমরা সমুদ্রের ধারে এতটাই ভীড় ছিলো যে ভীড়ে ভরে গিয়েছিলো, বিকালের দিকে বা তোর হচ্ছে সূর্যাস্তের দেখতেও গিয়েছিলাম সকালে তো স্নান করে, বাবা মার সাথে বিভিন্ন মন্দিরে ঘুরে ঘুরে পূজো ও দিয়েছিলাম পূজো দিয়ে প্রসাদ টসাদ খেয়ে আবার Hotel এ রওনা দিয়েছিলাম আমিও মন্দিরে গিয়েছিলাম এবং গিয়ে ঠাকুরের ছবি টবি তুলি, শেষে Park এও গিয়েছিলাম সেখানেও ছবি টবি তুলেছিলাম আমরা বন্ধুরা মিলে সবাই তারপর হাটতে হাটতে আরকি পাশের রাস্তায় বসে ঐসব খাবারের কিছু দোকান ছিলো ফুচকা টুচকা আর পাপড়ি চাটের তারপর আমরা খাওয়া দাওয়া করলাম, হাঁটাহাটি করলাম ভালোভাবে চিনলাম দেখলাম আরকি, আমরা ও সারা রাস্তা ট্রেনে ছিলাম না, পূজো দিয়ে এসেই কিছু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম উঠে আবার সমুদ্রের ধারে

সকালে বসে, সকলে বসে আছি সমুদ্রের ধারে, ভীড় আর ভীড়, ভীড় আর ভীড়, দেখতে পাচ্ছি খুবই মজা লাগছে দেখতে এবং খুবই আনন্দ করেছি হম আমরা ও খুব আনন্দ করেছি এবং আমরা ও খুব আনন্দ করেছি এবং আমিও কিছু কেনাকাটা করে নিলাম, দেখব নানান স্মৃতিও থাকবে আমার টাই বললাম যতদুর পারি আরকি শুধু কানে ভেসে আসছিল সমুদ্রের ঢেউ

বিকালে সমুদ্রে উতাল হয় সমুদ্রের তীর গুলি এখন উচু প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে হম আর তাইতো গেছিলিস ওখানে কাছে

আমরা ও গিয়েছিলাম আমাদের বন্ধুদের সাথে হাটতে হাটতে, দেখলাম চারিদিকটা দিয়ে বেশ পরিবেশ টা খুব সুন্দর এবং সমুদ্রের পাশে জায়গাটা পরিস্কার করেছিল কিছুটা এখনো করিনি, তারপর সন্ধ্যা নামার জন্য বেশিক্ষন সমুদ্রের ধারে থাকলাম না আবার, Hotel এ ফিরে আসলাম জানালা খুলে শুয়ে কুয়াশা ঢাকা সমুদ্র দেখতে দেখতে, আর সমুদ্রের গর্জন শুনতে শুনতে কোন এক সময় ঘুমিয়ে পড়লাম আমরাও সেসময় ঘরে গিয়ে hotel এর ঘরে গিয়ে সবাই বিশ্রাম নিলাম, তারপরে সবাই রাত্রের খাওয়ার সময় একসাথে বেরোলাম Hotel এর নিচে মানে hotel এর নীচে কেউ আমরা খাওয়া দাওয়া করলাম আমরা সবাই তারপর একটু খাওয়া দাওয়া করে একটু আশেপাশে হাটতে বেরিয়েছিলাম, হেটে চলে এলাম, দেখলাম পরিবেশ শান্ত এবং রয়েছে, তেমন কিছু গাড়িঘোড়া চলাচল করছিলো হম তো সবাই সমুদ্রের ধারে অনেক মজা করেছি, ওখানে অনেক জিনিসপত্র কেনার দোকান ও ছিলো

হ্যাঁ দেখেছি, আমরা বন্ধুরা সব কিনেছে ওখান থেকে, আমার একটা বন্ধু তার বাড়ির জন্য কিছু জিনিস কিনলো, তারা বলেছিলো কিনতে ওদের বাড়ির থেকে

আহ আমরা ও কিনেছি অনেক কিছু, ওখানে তো অনেকগুলো খাবারের ও দোকান ছিলো হম আচ্ছা আর কিছু খাবার আলাদা রকমের ছিলো যেগুলো আমাদের এখানে পাওয়া যায়না সেগুলো খেলাম, বেশ ভালোই লাগলো খেতে ঐ আরকি পুর্ণিমার চাঁদ হ্যাঁ আমরা তো খাওয়া দাওয়া করেছি, অনেক জিনিসপত্র ও কেনাকাটা করেছিলাম তারপর সমুদ্রে অনেক শঙ্খ ও কুড়িয়েছি

হ্যাঁ আমরাও কুড়িয়েছিলাম কয়েকটা, কয়েকজন বন্ধু সাজিয়ে রাখার জন্য স্মৃতি হিসাবে সেই আর কবে যাওয়া হবে সব বন্ধুরা আবার সমুদ্রে

হ্যাঁ আমরা শঙ্খ ঝিনুক অনেক কুড়িয়েছি, আর ওগুলো নিয়ে এসেছি আর সমুদ্রের ধারে আমরা অনেক ছবি ও তুলেছিলাম খুব মজা হয়েছে সবাই মিলে আহ বাবা মা আমি সবাই মিলে হাত ধরে সমুদ্রে নেমে স্নান করেছিলাম, হাত ধরে ঘুরেছি অনেক মজাও করেছি. খুব হৈ হুল্লোড় ও হয়েছে ওখানে হম আমরাও খুব মজা করেছি, প্রথমবার যেহেতু বন্ধুরা মিলে সবাই মিলে ঘুরেছি আগের বার গেছিলাম মানে পরিবারের সাথে যেতাম উম প্রথমবার বাড়ির লোকজন ছেড়ে আমরা বেরিয়েছি খারাপ ও লেগেছে আবার ভালো ও লেগেছে যেহেতু প্রথমবার বন্ধুদের সাথে ঘুরতে বেরোলাম, এই আরও কি আহ আমাদের ও খুব মজা হয়েছে. ওখানে ডাব পাওয়া যাচ্ছিলো সবাই মিলে বিকাল বেলা সমুদ্রের ধারে বসে বসে ডাব খাচ্ছিলাম তোরা তোরা ডাব খাসনি ওখানে? হ্যাঁ আমরা ও খেয়েছিলাম, ভালোই খেতে লেগেছিলো ডাব গুলো, মোটামুটি সেখানে দেখলাম দাম ও খুব কম আমাদের বাড়ির থেকে, তিন চার থেকে, হ্যাঁ আমরা সবাই ডাব খেতে খেতে ঘুরছিলাম, তারপর সমুদ্রের ঢেউ দেখলাম এবং সূর্যটা অস্ত যেতেও দেখলাম দেখে তারপর Hotel এ চলে গেলাম পরের দিন পুরীর কিছু মন্দিরে গিয়েছিলাম ঘুরতে ওখানে ছবি তুললাম, পূজো দিলাম, তোরা যাসনি মন্দিরে? হ্যাঁ আমরা ও গিয়েছিলাম আমরা গিয়ে বিভিন্ন মন্দিরে ছবি ও তুলেছি, নাম জপের ধারন ও করেছি. বেশ ভালোই হয় ওখানে অনেকেই অনেক জিনিস দেয় তো, কারণ অনেকেই পূজো দেয় কারণ আমাদের মত অনেকেই রয়েছে এবং যারা প্রথমবার এসেছে মানে ওখানে

আর অনেক পরিবারকে ও দেখলাম আমি অনেক বয়স্ক মহিলাদের ও দেখলাম যারা ঠাকুরের জন্য প্রসাদ এবং শাড়ি এবং পরার কিছু কাপড় নিয়ে তারা বেরিয়েছে ঐ এক কাপড়ে তীর্থাতিরা তারা হম আমরা যখন গিয়েছিলাম তখন ও প্রায় সবগুলো মহিলারাই অনেক ভীড় ছিলো, কোন মতন করে ঐ ভীড়ের মধ্যে পূজো দিয়েছি আমরা, তারপর প্রসাদ টসাদ খেলাম খুবই সুন্দর জায়গা ছিলো আর, ওখানের প্রসাদটা ও খুব খেতে ভালো ছিলো, আহ ওখানে এক জায়গায় খিচুড়ি সুন্দর প্রসাদ দিয়েছিলো একটা মন্দিরে গিয়েছিলাম হম তারপর প্রসাদ টা খুব ভালো ছিলো, আমরা তো লাইন ধরে দাঁড়িয়ে ছিলাম আর প্রসাদ দিচ্ছিলো, উম খুব ভীড়ও ছিল খুবই ভালো ছিলো প্রসাদটা মন্ডা ছিলো সাথে হম পুরীর সমুদ্রের ঢেউ অনেক বড় আমি আজ ও ভুলতে পারিনি এখনো শুধু সেই স্মৃতি টা মনে পড়ে মনে হয় আবার কবে যাবো

হম তাহলে আজকে তো আমার Enjoy করলাম আর পুরীতে আবার গেলে বলো ঠিক আছে তাহলে সবাই একসাথে যাই

একসাথে যাবো, ঠিক আছে রাখ কি খবর বল কোনো interesting news বা কিছু দেখেছো একটু বলো না আমার তো news গুলো দেখাই হচ্ছে না কিছু একদমই সময় পাচ্ছি না।

তারপর এখন তো ওই Ukraine war এর ও সেরকম কোনো news সেরকম কিছু আসে না। হ্যাঁ হম হ্যাঁ হম

হম উহ হম আচ্ছা

আর আমি তো ওই একটা ওই যে উম top যে mobile এ যে news গুলো দেখায় না? ওইগুলো scroll করে read করতে হয় পড়তে হয়। ওটা তো দেখলাম যে ওই কান্তারা হিন্দিতে release হম না না ওইটা Amazon pime এ আসেনি news এর যে ওইটা এসছে তোমার Netflix এ হিন্দিতে আছে আর prime এ হ্যাঁ হ্যাঁ prime তো ওই সাউ~ হ্যাঁ হ্যাঁ কালকেই release হয়েছে নয় তারিখে

Okay কি কোন character করেছহে ওই ছেলেটা আগে?

হ্যাঁ

না একে তো একটু life করা আছে বোধ হয় এই news গুলো না হলে এত লোকেরা দেখবে কেন? এতো interest পাবে কেন? এত বেশি একটু আমার

হ্যাঁ হ্যাঁ হম নাই কিন্তু দেখো news এ তো ওদের TRP চাই চাই ওইটা আছে। তারপর এখন Ukrain আর ওইটার তো কোনো news খবরই সেরকম পাচ্ছি না ওই যে যুদ্ধটা হলো হম আগে তো এমন দেখাতো যে আমি আহ আজকে ওই ওই third, forth, fifth, seventh, eighth, ninth world war চলে আসবে।

হ্যাঁ বাহ হ্যাঁ ওই যে chanel গুলো দেখে নেও। ওই দুটো বাড়ির লোক বাড়ির লোক বলবে প্রতিবেশি বলবে এমনি গুলো neighbors গুলো দেশ ওরা এমনি ঝগড়া করছে ওইটা কে এই ভাবে বলবে যেন ওইটা national issue হয়ে যায় ওইটার মধ্যে কোনো কিছুই নেই সেটাকে national news বানিয়ে দেবে।

ওটার মধ্যে তো একদমই বোঝা যায় না মানে দুই তিন জায়গা থেকে যদি same news না আসে তাহলে তো বোঝা যায় না যে তাতে chaces আসে যে এইটা fake news হতেই পারে। হ্যাঁ হ্যাঁ না আমি তো আ~ বলো বলো।

ব্যাটা congratulation congratulation ।

Okay হ্যাঁ